এটা একটা কাঁচা চওড়া রাস্তা। রাস্তাটা সিমেন্ট দিয়ে বানানো। রাস্তার দুপাশে কচি কচি ঘাস ।

এটা একটা ময়ুর। ময়ুরের পাখা গুলো খুব সুন্দর ফেলে আহ উম উম খোলা আছে ময়ুর--

নাচছে ম-য়ুরটা খুব সুন্দর দেখতে লাগছে ওখানে ফাঁকা ছোট ছোট পাথর আছে। নো ফাঁকা জায়গা তে ময়ুরটা নাচছে ।

এটা একটা উম আহ এটা একটা ডিশ আছে। ও ডিশ -টা খুব সুন্দর সাজানো আছে। ডিশ -এর--

মধ্যে উম একটা যে গ্রাভি বা চাটনি আছে ওটার মধ্যে একটা ফুল-ল। আর ফুলের মধ্যে বুঝতে পাড়া যা --

বাঁশের বেড় আছে অনেকগুলো মেয়েছেলে দাঁড়িয়ে আছে তার পাশে গাছ আছে বড়ো বড়ো।

এইটা একটা অফিস । অফিস -এর মধ্যে-এ- আ- একটা মেয়ে ছেলে আছে একটা জেন্টস আছে আর তার পাশে--

উ আর একটা সাইকেল আছে পোলের মদ পোলের অ তে আ রাখা আছে পোলের কাছে আ তার পাশে একটা আ লোক দাঁড়িয়ে আ--

কেল গাছ আছে। ছোট ছোট বড়ো বড়ো উম গাছ আছে। জঙ্গল আছে। জঙ্গলের নারকেল গাছের নিচে অনেক গুলো শুকনো শুকনো পাতা ঝরে আছে। তার পাশে।

এটা একটা স্টেশনারি দুকান। আহ মেলা লেগেছে। মেলাতে পনেরো টাকা উম এ-এক রেট করে সব জিনিস গুলো আহ আছে লেখা। পনেরো টাকা করে মালা চুড়ি কিলিপ ।

ঘাসের ডিজাইন করা আছে পার্ক -এর মতো ও-ও-ও লাল লাল সবার ড্রেস পড়ে সবাই ফটো তুলছে।